দোলনা সেখানে রয়েছে এবং এই বাগানের পিছনদিকে বড়ো বড় বড় গাছপালা সেখানে রয়েছে ।

তবিতে দেখানো হয়েছে। একটি স্কুল -এর একটি রুম -কে। যে রুম -এর মধ্যে কিছু শিক্ষকরা--

হাতে অনেক অস্ত্র সাজার ওপরে রাখা হয়েছে ।

শুয়ে রো যোগা প্র্যাকটিস করছেন।

রাস্তা দিয়ে দেখা যাচ্ছে অনেক গাড়ি ঘোড়া সেখান দিয়ে যাতায়াত করছে ।

যেখানে এই ছবিতে অনেক দূরে পাহাড়গুলিকে দেখা যাচ্ছে।

যে পোস্ট অফিস -এর বিল্ডিং -টির চারিপাশে--

প্রত্যেকটির তাক করা রয়েছে এবং প্রত্যেকটি --

এবং প্রত্যেকটি গাছপালা সারি সারি ভাবে পাশাপাশি রয়েছে--

এবং যেখানে তারা লাইন দিয়েছে তারপাশে একটি পার্কিং লট রয়েছে--